রুবি তে ভ্যারিয়েবলস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব ভ্যারিয়েবলস কি160
রুবি তে সক্রিয় টাইপিং
ভ্যারিয়েবল ঘোষিত করা
ভ্যারিয়েবলের ধরন বদলানো
ভ্যারিয়েবলের স্কোপ কি160
ভ্যারিয়েবলের ধরন
এখানে উবুন্টু লিনাক্স 1204 এবং রুবি 193 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে লিনাক্সে টার্মিনাল সম্পর্কে জানতে হবে
আইআরবি সম্পর্কে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য প্রদর্শিত আমাদের ওয়েবসাইটে যান
এখন দেখি যে ভ্যারিয়েবল কি
এটি ভ্যালু সংরক্ষণ করতে ব্যবহৃত হয়
এটি একটি রেফারেন্স যা নির্দিষ্ট করতে পারি
লক্ষ্য করুন যে রুবি হল কেস সেন্সিটিভ
এখানে নাম অর্থপূর্ণ হতে হবে
ভ্যারিয়েবল নামে শুধু ছোট হাতের অক্ষর সংখ্যা আন্ডারস্কোর হয়
উদাহরণস্বরূপ first name এখন সক্রিয় টাইপিং দেখি
রুবি একটি সক্রিয় ধরনের ভাষা
এর মানে আপনাকে ভ্যারিয়েবল তৈরির সময় ডেটাটাইপ বলার প্রয়োজন নেই
রুবি ইন্টারপ্রেটার নির্দেশিত কাজের সময় ডেটাটাইপ নির্ধারিত করে
এখন এখানে রুবি তে ভ্যারিয়েবল নির্ধারিত করা দেখি
Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন
স্ক্রিনে টার্মিনাল উইন্ডো প্রদর্শিত হয়
আইআরবি লিখুন
ইন্টারেক্টিভ রুবি আরম্ভ করতে এন্টার টিপুন
এখন লিখুন ভার1 10 এবং এন্টার টিপুন
এখানে একটি ভ্যারিয়েবল ভার1 ঘোষিত করে এর মান 10 নির্ধারিত করেছি
এখন ইন্টারপ্রেটার দ্বারা দেওয়া ডেটাটাইপ ইন্টিজার কিনা তা যাচাই করুন
এখন লিখুন ভার1 ডট kind ওএফ question মার্ক ইন্টিজার এবং এন্টার টিপুন
আউটপুট ট্রু পাবো
রুবি তে ভ্যারিয়েবলের ধরন সক্রিয়তা দ্বারা বদলাতে পারি
এতে নতুন ভ্যালু নির্ধারিত করি
এটি ভার 1 কে স্ট্রিং নির্ধারিত করে করুন
লিখুন ভার1 ডবল উদ্ধৃতিতে হেলো এবং এন্টার টিপুন
নির্ধারিত ভ্যারিয়েবলের ধরন যাচাই করুন
লিখুন ভার1 ডট ক্লাস
ক্লাস মেথড বলে যে এই ভ্যারিয়েবল কোন ক্লাসের
এখন এন্টার টিপুন
আউটপুট স্ট্রিং পাই
রুবি স্বয়ংক্রিয়ভাবে ভ্যারিয়েবলের ধরণ ইন্টিজার থেকে স্ট্রিং এ বদলেছে
এখন আমরা শিখব যে ভ্যারিয়েবল ভিন্ন প্রকারে কিভাবে বদলাবো
স্লাইডে ফিরে আসুন
রুবি ভ্যারিয়েবল ক্লাসে তার ভ্যালু ভিন্ন প্রকারে বদলানোর পদ্ধতি রয়েছে
to i মেথড ভ্যারিয়েবলকে ইন্টিজারে বদলাতে ব্যবহৃত হয়
টো f মেথড ভ্যারিয়েবলকে ফ্লোটিং পয়েন্টে বদলাতে ব্যবহৃত হয়
to s মেথড ভ্যারিয়েবলকে স্ট্রিং এ বদলাতে ব্যবহৃত হয়
to s মেথড নম্বর বেসকে আর্গুমেন্ট রূপে নেয়
রূপান্তর এই নম্বর বেসের উপর নির্ভর করে
এটি অনুশীলন করি
টার্মিনালে যান প্রথমে টার্মিনাল মুছে ফেলুন
আইআরবি কনসোল মুছে ফেলতে Ctrl L টিপুন
এখন লিখুন y 20 এবং এন্টার টিপুন
এখানে একটি ভ্যারিয়েবল y ঘোষিত করে তার ভ্যালু 20 নির্ধারিত করেছি
এখানে to f মেথড ব্যবহার করে y কে ফ্লোটিং পয়েন্ট ভ্যালুতে বদলাবো
লিখুন y ডট to f এবং এন্টার টিপুন
আমরা ফ্লোটের মত ভ্যালু পাই
লিখুন y ডট to s এবং এন্টার টিপুন
ডাবল উদ্ধৃতিতে আউটপুট 20 পাই
ভ্যারিয়েবল y কে বাইনারি ফর্মে বদলাতে to s মেথডে নম্বর বেস 2 দিন
পূর্বের কমান্ডে যেতে আপ অ্যারো কী টিপুন
লিখুন প্রথম বন্ধনীতে 2 বন্ধনী বন্ধ করে এন্টার টিপুন
আমরা বাইনারি ফর্মে আউটপুট পাই
একইভাবে y কে অক্টাল এবং হেক্সাডেসিমাল ফর্মেও বদলাতে পারেন
নম্বর বেসকে 8 বা 16 এ বদলে স্লাইডে ফিরে আসি
এখন দেখি যে ভ্যারিয়েবল স্কোপ কি
এটি প্রোগ্রামে ভ্যারিয়েবল এক্সেস করার জায়গা বলে
রুবি তে চার ধরনের ভ্যারিয়েবল স্কোপ রয়েছে লোকাল গ্লোবাল ইনস্ট্যান্স এবং ক্লাস প্রতিটি ভ্যারিয়েবলের ধরন ভ্যারিয়েবল নামের শুরুতে বিশেষ অক্ষর দ্বারা ঘোষিত করা হয়েছে
গ্লোবাল ভ্যারিয়েবল বোঝায়
ছোট হাতের অক্ষর এবং আন্ডারস্কোর লোকাল ভ্যারিয়েবলকে বোঝায়
ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বোঝায়
দুটি চিহ্ন ক্লাস ভ্যারিয়েবল বোঝায়
বড় হাতের অক্ষর কনস্ট্যান্ট বোঝায়
বিস্তারিত বিবরণ পরবর্তী টিউটোরিয়ালে দেখব
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষেপে এখানে শিখেছি একটি ভ্যারিয়েবল ঘোষিত করা যেমন ভার 1 10
to f to s মেথড ব্যবহার করে ভ্যারিয়েবলের ধরন বদলানো
বিভিন্ন ভ্যারিয়েবল স্কোপ
নির্দেশিত কাজ রূপে একটি ভ্যারিয়েবল ঘোষিত করে এটি অক্টাল এবং হেক্সাডেসিমাল ফর্মে বদলান
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ